আনারস আপেল ইত্যাদি রাখা আছে।

এই ঘরকে খুব সুন্দর করে--

এই জাগাতা দেখলে পেট্রোল পাম বা গাড়ির স্টেশন লাগে জাগাতা দেখো ভালো লাগছে কারণ জাগাতা অনেক পরিষ্কার।

বিভিন্ন রকমের গাছপালা দেখা যাচ্ছে।

এই ছবিতে আমি দেখতে পেয়েছি--

এই ছবি মধ্যে দেখতে পেলাম--

বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গাছ।

এই পিকচারে দেখলে মনে হয় ইতা একটা--

আর ওপরে লেখা আছে স্টেট ব্যাং অফ --

বিদ্যিয়া ভবন হল একটি নাম যা ভারতের এবং বিদেশের স্কুল কলেজ এবং ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা ও সংস্কৃতি সংগঠন দ্বারা ব্যবহৃত হয়।

ময়দানের মধ্যে একটা ভবন দেখতে পাচ্ছি।

জাগাতা খুবোই দেখতে সুন্দর।

আমার কাছে মনে হয়েছে যে এডা আমুল দুধের ফ্যাক্টরি বা দোকান।

একটা ডাইর ডেয়ারি দুধের ব্র্যান্ড ।

এটা একটা ডিস্ট্রিক হল ।

এটা হল একতা গাড়ির স্ট্যান্ড ।